এরকমই মানে ভাবলাম কথা বলি, তোর থেকে কত দিন হয়ে গেছে। পুরো মানে একদম gap হয়ে গেছে, যাই হোক ভাই নিজেকে ভালো করে রাখ। ভাল করে ঠিক করে রাখ, weather টা ভালো না। হ্যাঁ ঠিক আছে তো রাখছি রাখছি bye বর্তমানে যে জায়গাটা দিল্লি তার কাছেই ছিল পৌরাণিক যুগের চন্দ্র বংশীয় রাজাদের রাজধানী হস্তিনাপুর চন্দ্রবংশীয় রাজা হস্তি এই নগর স্থাপন করেন অস্থির চার পুরুষ পর অর্থাৎ তার নাতির নাতি কুরু হস্তিনাপুরের রাজা হন কুরু থেকেই চন্দ্র বংশীয় রাজারা কৌরব নামে পরিচিত হন কুরু যেখানে তপস্যা করেছিলেন, সেই স্থানই কুরুক্ষেত্র

কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা নিয়ে ব্যাসদেব মহাভারত কাব্য রচনা করেন কুরুর সাত পুরুষ পর হস্তিনাপুরের রাজা হন সান্তনু শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিয়ে হয় বিয়ের আগে গঙ্গা দেবী রাজা শান্তনুর কাছে কথা আদায় করে নেয় তার কোন কাজেই কোন বাধা দিতে পারবেন না শান্তনু তাতেই রাজি হন এবং গঙ্গা দেবীকে বিয়ে করে হস্তিনাপুরে নিয়ে আসেন গঙ্গা দেবীর কোল আলো করে সাতটি ছেলে জন্মলো জন্মের পর প্রত্যেকটি ছেলেকেই তিনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন শান্তনু সব দেখেন কষ্টে তার বুক ফেটে যায় কিন্তু শর্তের কথা ভেবে গঙ্গা দেবীর এই নিষ্ঠুর কাজে বাধা দিতে পারেন না গঙ্গা দেবীর কোলে যখন অষ্টম সন্তানটি জন্মালে শান্তনু আর স্থির থাকতে পারলেন না গঙ্গা দেবীকে নিষ্ঠুর বলে গালি দিয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন গঙ্গা দেবী বললেন মহারাজ কথা দিয়ে কথা রাখতে পারলেন না তাই আমি চলে যাচ্ছি আপাতত ছেলেটি আমার কাছেই থাক মানুষ করেই আপনার কাছে, ফিরিয়ে দিয়ে যাব গঙ্গা দেবীর শিশুটিকে নিয়ে চলে গেলেন গঙ্গা দেবী চলে যাওয়ার পর বহু বছর কেটে গেল ছেলের কথা ভাবতে ভাবতে শান্তনু একদিন গঙ্গা তীরে উপস্থিত হয়ে গঙ্গা দেবীকে স্মরণ করলেন গঙ্গা দেবী এক তেজস্বী বালক কে দেখিয়ে বললেন মহারাজ এই আপনার ছেলে দেবব্রত। একে নিয়ে রাজ্যে যান শান্তনু দেবব্রতকে হস্তিনাপুরে নিয়ে গেলেন এবং তাকে যুবরাজ বলে ঘোষণা করলেন দেবব্রত র তোর মত বীর ও গুণ বান পুত্রকে পেয়ে সান্তনু গঙ্গা দেবীকে হারানোর দুঃখ ভুলে গেলেন দেবব্রতের সুমিষ্ট ব্যবহারএ পাত্র মিত্র প্রজা সকলেই খুব খুশি হলো দেখতে দেখতে চারটি বছর কেটে গেল শান্তনু একদিন যমুনা তীরে বনে বেড়াতে গেলেন সেখানে দেবীর মত রূপবতী একটি কন্যাকে দেখতে পেলেন তার গায়ে ফুলের মিষ্টি গন্ধ রাজার প্রশ্নের উত্তরে মেয়েটি জানালে্ন তিনি দাসরাজের কন্যা নাম সত্যবতী পিতার আজ্ঞায় যমুনায় নৌকা চালান মুনি ঋষিদের এপার ওপার পৌঁছে দেন শান্তনু দাস রাজের সঙ্গে দেখা করে সত্যবতীকে বিয়ে করতে চাইলেন দাস রাজা বললেন বিয়ে দিতে তার আপত্তি নেই

দেবব্রত এখনো যুবরাজ তিনি বসবেন হস্তিনাপুরের সিংহাসনে তাকে বাদ দিয়ে সত্যবতীর পুত্রকে সিংহাসনে বসাতে হবে একথা সান্তনু মানতে পারলেন না হতাশ হয়ে ফিরে এলেন হস্তিনাপুরে দেবব্রত লোকমুখে শুনলেন সান্তনুর হতাশার কথা বাবাকে সুখী করার জন্য ঘোষণা করলেন তিনি সিংহাসনে বসবেন না বিয়ে ও করবেন না বাকি জীবনটা ব্রহ্মচারীর মতো কাটিয়ে দেবেন এই কঠিন প্রতিজ্ঞার কথা শুনে হস্তিনাপুরের লোক

তোমার যতদিন ইচ্ছা বাঁচতে পারবে দেবতার দানব মানুষ কেউ তোমাকে মারতে পারবে না একমাত্র নিজে ইচ্ছা করলেই তোমার মৃত্যু হবে রানী সত্যবতীর দুটি ছেলে চিত্রাঙ্গন ও বিচিত্র বীর্য ছেলেরা বড় হয়ে ওঠার আগেই শান্তনুর মৃত্যু হল তখন ভীষ্ম রানী সত্যবতীর মত নিয়ে চিত্রাঙ্গদ কে সিংহাসনে বসালেন চিত্রাঙ্গদ ছিলেন মস্ত বীর দেব দানব গন্ধর্ব কাউকেই তিনি পরোয়া করতেন না গন্ধর্ভ দেশের এক রাজার সঙ্গে যুদ্ধ তার মৃত্যু হল চিত্রাঙ্গদের মৃত্যুর পর ভীষ্ম বালক বিচিত্র বীর্য কে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করতে লাগলেন ধীরে ধীরে বিচিত্র বীর্য বড় হলেন তার বিয়ের বয়স হল কাশি রাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে তার বিয়ে হল যক্ষা রোগে ভোগে খুব অল্প বয়সে বিচিত্র বীর্য মারা গেলেন বিচিত্র বীর্যের দুই ছেলে ধৃতরাষ্ট্র ও পান্ডু ধৃতরাষ্ট্র বয়সে বড় কিন্তু জন্ম থেকেই তিনি অন্ধ তাই সিংহাসনে বসলেন তার ছোট ভাই পান্ডু এছাড়া তাদের নিকট সম্পর্কের এক ভাই ছিলেন নাম বিদুর তিনি ধার্মিক মানুষ ধর্ম কর্ম নিয়ে থাকতেন রাজ কাজে তার আগ্রহ ছিল না ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধার রাজ কন্যা গান্ধারির বিয়ে হল গান্ধারী খুব তেজস্বী ও ধার্মিক ছিলেন স্বামী অন্ধ তাই তিনি চোখ কাপড়ে বেঁধে সারা জীবন অন্ধের মতই থাকলেন গান্ধারীর দুর্যোধন দুঃসাসন দুঃসহ প্রভৃতি একশো পুত্র ও দুসছলা নামে একটি কন্যা জন্মালো দূর্যোধন ও তার ভাইয়েরা কৌরব নামে পরিচিত কুরু রাজ পাণ্ডুর তুই রানী কুন্তী ও মাদ্রি পান্ডু রানিদের নিয়ে হিমালয়ের শতশৃঙ্গ পর্বতে তপস্যা করতে গিয়েছিলেন সেখানেই কুন্তীর তিন ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন আর মাদ্রির দুই ছেলে নকুল ও সহদেবের জন্ম হয় পান্ডুর পুত্র তাই পাঁচ ভাই পাণ্ডব নামেই পরিচিত হিমালয় পর্বতে তীর্থ ভ্রমণকালেই পান্ডুর মৃত্যু হল মাদ্রি স্বামীর চিতায় ঝাপ দিয়ে মৃত্যুবরণ করলেন

জেঠতুতো খুড়তুতো একশো পাঁচটি ভাই একসঙ্গে মানুষ হতে থাকলেন একসঙ্গে মানুষ হলেও পাণ্ডব কৌরব ভাইদের মধ্যে একটুও বনিবনা ছিল না ভীমের গায়ে ছিল প্রচন্ড জোর খেলার সময় তিনি কৌরব ভাইদের নানাভাবে নাকাল করতেন দূর্যোধন এর মনটা ছিল কুবুদ্ধিতে ভরা তিনি পাণ্ডব ভাইদের জব্দ করার জন্য নানারকম ফন্দিফিকির খাটাতেন পাণ্ডব গৌরব ভাইয়েরা একবার গঙ্গাতীরে খেলাধুলা করতে গেলেন ঠিক হল খাবার দাবার খেয়ে তারা নদীতে সাঁতার কাটবেন দূর্যোধন বন্দী করে ভীমের খাবারের থালায় বিষ মিশিয়ে দিলেন সাঁতার শেষে যে যার মত বাড়ি ফিরে গেল ভীম ফিরলেন না বিষে আচ্ছন্ন হয়ে জলে তলিয়ে গেলেন কেউ টেরও পেল না অনেক খোঁজা হলো কিন্তু ভীমকে পাওয়া গেল না পান্ডব ভাইদের সঙ্গে গলা মিলিয়ে দূর্যোধন দুঃশাসন ভীমের জন্য অনেক মায়া কান্না কাঁদলেন এদিকে ভীম জ্ঞান ফেরার পর দেখলেন নাগরাজ পুরী তে শুয়ে আছেন নাগরাজ বাসুকী ভীমের খুব আদর যত্ন করলেন আটদিন পর ভালো পোষাক পরিচ্ছদ অলংকারে সেজে গুজে ভীম হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন ভাইদের সবকথা জানলেন যুধিস্টির সব শুনে বললেন দূর্যোধন কে আর বিশ্বাস নেই আমাদের খুব সাবধানে থাকতে হবে রাজকুমারেরা প্রথমে কিছুদিন কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখলেন তারপর কৃপাচার্যের ভগ্নিপতী দ্রোনাচার্য রাজপুত্রদের শিক্ষার ভার নিলেন অল্প দিনের মধ্যে পান্ডব কৌরব ভাইয়েরা অস্ত্র চালানোয় দক্ষ হয়ে উঠলেন তীর ছোড়ায় অর্জুন আরগদা যুদ্ধে ভীম সবার সেরা হলেন অস্ত্রশিক্ষা শেষ হলো গুরু দ্রোণ কৌরব পান্ডব ভাইদের পরীক্ষার ব্যবস্থা করলেন কাঠের একটা ভাস পাখি গাছের ডালে রেখে রাজপুত্রদেরকে ডেকে বললেন তীর দিয়ে পাখিটার মাথা কেটে ফেলতে হবে একে একে যুধিষ্ঠির দুর্যোধন ভীম প্রভৃতি গৌরব পাণ্ডব ভাইরা চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না শেষে অর্জুনের ডাক পড়লো তিনি চোখের পলকে পাখিটার মাথা কেটে ফেলে দিলেন গুরু দ্রোন খুশি হয়ে অর্জুনকে আশীর্বাদ করলেন কুরু বংশের তারপর দ্রোণাচার্য রাজপুরীর সকলের সামনে রাজপুত্রদের অস্ত্র পরীক্ষার ব্যবস্থা করলেন নির্দিষ্ট দিনে হস্তিনাপুরের নারী পুরুষ সকলেই এসে হাজির হলেন রঙ্গভূমিতে পাণ্ডব কৌরব ভাইয়েরা সেজেগুজে অস্ত্র হাতে এসে দাঁড়ালেন গুরু ্দ্রোনের নির্দেশ পাওয়া মাত্র তারা যে যার মত অস্ত্র চালানোর কৌশল দেখালেন সবার শেষে অর্জুন দেখালেন অস্ত্র চালনার কৌশল সকলেই মানলো অর্জুনই সেরা তীরন্দাজ এমন সময় রঙ্গভূমিতে এলেন পরশুরামের শিষ্য মহাবীর কর্ণ দ্রোনের অনুমতি নিয়ে দেখালেন তীর ধনুকের অপূর্ব কৌশল এতক্ষণ যারা অর্জুনের তারিফ করছিল তারাও অবাক হয়ে গেল কে সেরা বীর তার প্রমাণ দেওয়ার জন্য কর্ণ অর্জুনকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করলেন কৃপাচার্য এগিয়ে এসে কর্ণের বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন কর্ণ গর্ব করে বললেন আমি কর্ণ অধিরথ সারথীর পুত্র রাধা আমার মা ভীম ঠাট্টা করে বললেন রাজপুত্রের কখনো সারথির ছেলের সঙ্গে দ্বন্দ্ব নামে না কর্ণের মুখ লজ্জায় লাল হয়ে গেল দুর্যোধন পাশে দাঁড়িয়ে ছিলেন ছুটে এসে কর্ণকে বন্ধু বলে জড়িয়ে ধরে ঘোষণা করলেন আজ থেকে কর্ণ অঙ্গ দেশের রাজা দূর্যোধন কর্ণের মাথায় রাজ মুকুট পরিয়ে দিয়ে বললেন এখন নিশ্চয়ই অঙ্গরাজ কর্ণের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে নামতে রাজপুত্র অর্জনের কোন অসম্মান হবে না ছেলে অঙ্গরাজ্যের রাজা হয়েছে শুনে অধীরথ আনন্দে অধীর হয়ে রঙ্গভূমিতে ছুটে এলে কর্ণ সকলের সামনে অধীরত কে প্রণাম করলেন পাণ্ডব পক্ষের লোকেরা সারথীর ছেলে বলে কর্ণকে অনেক ঠাট্টা বিদ্রুপ করলো সূর্য অস্ত গেল কর্ণ অর্জুনের দ্বন্দ্ব যুদ্ধ আর হলো না এই অপমানের মুখের মত জবাব দেবে মনে মনে এই প্রতিজ্ঞা করে কর্ণ বন্ধু দূর্যোধনের হাত ধরে ফিরে গেলেন কুরু বংশের নিয়ম অনুযায়ী ধৃতরাষ্ট্র বংশের বড় ছেলে যুধিষ্ঠির কে যুবরাজ পদে বসালেন দুর্যোধন এটা মেনে নিতে পারলে না

পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনের অবতার ফেলতে পারলেন না পান্ডবদের বারণাবতে পাঠিয়ে দিলেন বারনাবতে গিয়ে পান্ডবেরা যে রাজবাড়ীতে থাকবে দুর্যোধনের পরামর্শ সেটি চর্বি ধুনো ও যতু দিয়ে তৈরি করা হল ঠিক হলো পান্ডবেরা ঘুমিয়ে পড়লে গভীর রাতে যতু গৃহে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারা হবে দুর্যোধন মন্ত্র মন্ত্রী পুরোজনকে এই নিষ্ঠুর কার্যের ভার দিয়ে আগেই সেখানে পাঠিয়ে দিলেন ধর্মপ্রাণ বিদ্যুর দুর্যোধনের ষড়যন্ত্রের কথা জানতে পেরে পান্ডবদের সাবধান করে দিলেন বারনাবতে পৌঁছেই যুধিষ্ঠিরের পরামর্শ মত যুত গৃহের তলা দিয়ে একটি সুরঙ্গ পথ খোড়া হল পঞ্চপান্ডব ও কুন্তি ছাড়া যতু গৃহে মন্ত্রী পুরোজন এবং এক নিশাদ বউ তার ছেলে ঘুমিয়ে ছিল গভীর রাতে পান্ডবেরা নিজেরাই যতু গৃহে আগুন লাগিয়ে দিয়ে সুরঙ্গ পথে মা কুন্তীকে নিয়ে গভীর বনে পালিয়ে গেলেন যতু গৃহের মধ্য দুর্যোধনের মন্ত্রী পুরোজন আর নিরপরাধ নিশাদ বউ ও তার পাঁচ ছেলে পুরে মারা গেল সকলেই ভাবল কুন্তী ও পঞ্চপান্ডব পুড়ে মারা গেছেন পরদিন দুর্যোধনের কাছে খবর পৌঁছালো তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন যাক বাঁচা গেল এবার নিশ্চিন্ত মনে হস্তিনাপুরের সিংহাসনে বসা যাবে পান্ডবেরা ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন একদিন তারা হিরিম্বি রাক্ষসের খপ্পরে পড়লেন মহাবীর ভীম এর সঙ্গে হিড়িম্বি রাক্ষসের ভয়ানক লড়াই হলো ভীম তাকে মেরে ফেললেন হিরিম্বো রাক্ষসের বোনের নাম হিরিম্বা সে এখন অসহায় কার কাছে থাকবে কুন্তির নির্দেশে ভীম তাকে বিয়ে করলেন কিছুদিন পর হিরিম্বার একটা ছেলে হল তার নাম ঘটোৎকচ ঘটোৎকচ ও হিড়িম্বাকে সেই বনে রেখে মা কুন্তিকে নিয়ে পাণ্ডবেরা অন্য দেশে চলে গেলেন ব্রাহ্মণের বেশে পাণ্ডবেরা পাঞ্চাল রাজ্যে এসে উপস্থিত হলেন সেখানে তখন রাজা ধ্রুপদের কোন্নো রা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় আয়োজন চলছে দ্রৌপদী কে বিয়ে করার আশায় শিশুপাল শল্য কর্ণ দূর্যোধন জরাসন্ধ প্রভৃতি রাজারা স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছেন দ্বারকা থেকে কৃষ্ণ বলরাম দুই ভাই ও স্বয়ম্বর দেখতে এসেছেন পাঞ্চাল রাজপুত্র দৃশ উপস্থিত রাজাদের সামনে একটা প্রকাণ্ড ধনুক রেখে বললেন এটাতে গুণ পড়াতে হবে তারপর এই ধনুকে তীর ছুড়ে ঘুরন্তচক্রের আড়ালে রাখা মাছের চোখ বৃদ্ধ করতে হবে উপরে তাকানো চলবে না জলে যে ছায়া পড়েছে তার দিকে তাকিয়েই লক্ষ্যভেদ করতে হবে যিনি সফল হবেন তার গলায় দ্রৌপদী মালা দেবেন

কিন্তু দ্রৌপদী বেঁকে বসলেন তিনি সমবেত সকলকে শুনিয়ে বললেন আমি সারথীপুত্রের গলায় মালা পরাব না কর্ণ অপমানিত হয়ে ফিরে গেলেন তখন ব্রাহ্মন বেশে অর্জুন লক্ষ্যভেদের জন্য এগিয়ে এলেন ভিখারি ব্রাহ্মনের স্পর্ধা মনে করে অনেকে তাকে ঠাট্টা করলো অর্জুন সেসব গ্রাহ্য করলেন না খুব সহজে ধনুকে গুন পরিয়ে মুহূর্তের মধ্যে চক্রের আড়ালে মাছের চোখ বিদ্ধ করে মাটিতে ফেলে দিলেন দ্রৌপদী ব্রাহ্মন বেশে অর্জুনের গলায় মালা পরিয়ে দিলেন ক্ষত্রিয় রাজারা গেলেন ক্ষেপে তারা চারিদিক থেকে ঘিরে অর্জুনকে আক্রমণ করলেন ভীম একটা গাছ উপরে নিয়ে অর্জুনের পাশে এসে দাঁড়ালেন সমবেত ব্রাহ্মণেরা তাদের উৎসাহ দিলেন ভয়ানক যুদ্ধ বেধে গেল ভীম অর্জুন দুজনে মিলে রাজাদের হটিয়ে দিলেন তারপর দ্রৌপদীকে দিয়ে তারা কুন্তির কাছে উপস্থিত হলেন মায়ের নির্দেশে পাঁচ ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করবেন ঠিক করলেন রাজা ধ্রুপদ ইতিমধ্যে ব্রাহ্মণ বেশে পাঁচ ভাইয়ের আসল পরিচয় জেনে গেছেন তিনি পঞ্চপান্ডবকে পরম আদরে রাজপুরীতে নিয়ে এলেন এবং খুব ধুমধাম করে দ্রৌপদীর সঙ্গে তাদের বিয়ে দিলেন এখবর হস্তিনাপুরে পৌঁছে গেলো ধৃতরাষ্ট্র বুঝলেন পান্ডবেরা এখন যথেষ্ট শক্তিশালী কৃষ্ণ বলরাম তাদের সহায় রাজা ধ্রুপদ তাদের আত্মীয় তিনি দুর্যোধন কে বুঝিয়ে রাজ্যের অর্ধেকটা পান্ডবদের ভাগ করে দিলেন

অর্জুন যুধীষ্টিরের অনুমতি নিয়ে বারো বছরের জন্য তীর্থ ভ্রমণে গেলেন বহুদেশ ভ্রমণ করে তিনি মনিপুর রাজ্যে গিয়ে উপস্থিত হলেন সেখানে মনিপুর রাজকন্যা চিত্রাংগদার সঙ্গে অর্জুনের বিয়ে হল তাদের একটি ছেলে হল নাম ব্রহ্মবাহন চিত্রাংগদা ও ব্রহ্মবাহন কে দেখে অর্জুন আবার তীর্থ ভ্রমণে বের হলেন এবার তিনি বহু তীর্থে ঘুরে পশ্চিম সমুদ্রের তীরে প্রভাসী এসে উপস্থিত হলেন এখানে কৃষ্ণের সঙ্গে দেখা হল কৃষ্ণের আমন্ত্রনে তার রাজধানী দ্বারকা গেলেন কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হল তীর্থ ভ্রমণের বারো বছর শেষ হল সুভদ্রাকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন কিছুদিন পর কৃষ্ণ বলরাম নানাবিধ উপহার সামগ্রী নিয়ে ইন্দ্রপ্রস্থে বেড়াতে এলেন বোন সুভদ্রার সঙ্গে দেখা করে বলরাম ফিরে গেলেন শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে কয়েকদিনের জন্য রয়ে গেলেন একদিন কৃষ্ণ অর্জুন যমুনার তীরে ভ্রমণ করছিলেন এমন সময় অগ্নিদেব এসে বললেন আমি অগ্নি যজ্ঞের ঘি খেয়ে খেয়ে আমার অরুচি রোগ হয়েছে পশু পাখির মাংশ না খেলে এ রোগ সারবে না তোমার খান্ডবন দাহ করে পশুপাখির মাংশ খেতে দাও আমি তোমাদের বর দেব কৃষ্ণ অর্জুন রাজি হলেন অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে কবিধ্বজ রথ গান্ডীব ধনু ও অক্ষয় তুন দান করলেন এবং কৃষ্ণকে দিলেন চক্র ও গদা কৃষ্ণ কবিধ্বজ রথের সারথী হলেন আর অর্জুন গান্ডীব হাতে নিয়ে অগ্নিবানে খান্ডব বন পুড়িয়ে দিলেন সেই সঙ্গে পুড়ে মরল অসংখ্য পশুপাখি ময়দানব নামে একজন নামকরা শিল্পী সেখানে বাস করতেন

ময়দানব চোদ্দ মাসের মধ্যে ইন্দ্রপ্রস্থে এক অপুর্ব সুন্দর রাজপুরী বানিয়ে দিলেন স্বর্গ থেকে ঋষি নারদ এলেন যুধিষ্টিরের রাজসভা দেখতে দেখে শুনে তিনি বললেন স্ফটিকের তরী এমন সুন্দর রাজসভা পৃথিবীর আর কোন রাজার নেই যুধিষ্টির কে রাজসুই যোগ্য করার উপদেশ দিয়ে দেবর্ষি নারদ চলে গেলেন দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে যুধিষ্টির রাজসুই যজ্ঞ সম্বন্ধে চার ভাই ও মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসলেন সকলেই এক বাক্য বললেন আপনি রাজ চক্রবর্তী হবার যোগ্য আপনার আদেশ পেলেই আমরা যজ্ঞের আয়োজন করতে পারি যুধিষ্টিরের চিন্তা তবু দূর হয় না রাজসুই যজ্ঞ করা সহজ কথা নয় পৃথিবীর সমস্ত রাজাদের বশে এনে তাদের কাছ থেকে কর আদায় করে রাজসুই যজ্ঞ করতে হয় যজ্ঞ সফল হলে তবে রাজ চক্রবর্তী উপাধি গ্রহন করা যায় যুধিষ্টির ভাবলেন কৃষ্ণ তাদের বুদ্ধিদাতা বল ও ভরসা তার মতামত না নিয়ে এই কঠিন কাজে নামা ঠিক হবে না তাই তিনি কৃষ্ণ কে আনার জন্য দ্বারকায় দূত পাঠালেন কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হলেন তিনিও রাজসুই যজ্ঞ করার পক্ষে মত দিলেন তবে একটা বাধার কথাও বললেন মগধ রাজ জরাসন্ধ যেমন বীর তেমনই অত্যাচারী তাকে বধ করতে না পারলে রাজসুই যজ্ঞ করা সফল হবে না অনেক পরামর্শ পর ঠিক হল ভীম অর্জুন কৃষ্ণ ব্রাহ্মণ ব্রহ্মচারীর ছদ্মবেশে মগধের রাজপুরীতে প্রবেশ করবে মল্ল যুদ্ধে জরাসন্ধ কে বধ করবেন সেই মত তারা তিনজন ব্রাহ্মণ ব্রহ্মচারীর ছদ্মবেশে জরাসন্ধের রাজপুরীতে প্রবেশ করলেন তারা রাজার সঙ্গে দেখা করতে চান এই কথা বলে জরাসন্ধের কাছে গিয়ে হাজির হলেন ভীম অর্জুন কৃষ্ণ এবার নিজেদের প্রকৃত পরিচয় দিয়ে বললেন আমরা তিনজনের মধ্যে কার সঙ্গে আপনি মল্ল যুদ্ধ করতে চান বলুন মহাবীর জরাসন্ধ ভীমের সঙ্গে মল্ল যুদ্ধ করবেন ঠিক করলেন শুরু হলো ভীম ও জরাসন্ধের মল্ল যুদ্ধ চোদ্দ দিন হয়ে গেল তবুও জয় পরাজয় নিষ্পত্তি হলো না জরাসন্ধ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন তখন ভীম সুযোগ বুঝে কুস্তির এক প্যাঁচে জরাসন্ধকে মাটিতে ফেলে দিয়ে তার দুই পা টেনে ছিঁড়ে ফেললেন জরাসন্ধকে বধ করে ভীম অর্জুন ও কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন যুধিষ্ঠিরের তৎসুই যজ্ঞের প্রধান বাধা দূর হলো তারপর যধিষ্ঠিরের অনুমতি নিয়ে ভীম অর্জুন নকুল ও সহদেব রাজাদের কাছ থেকে কর আদায়ের জন্য দিগ্বিজয় বেরিয়ে পড়লেন

হস্তিনাপুর থেকে দূর্যোধন দুঃশাসন বিষ্ণু ড্রোন ক্রিপ বিদুর সঞ্জয় অশ্বত্থামা সকলেই এসে গেলেন তারা নানের কাজ তারা নানা কাজের ভার নিলেন যোগ্যদের শান্তিতে আরম্ভ হলো ভীষ্মপিতামহের নির্দেশে যুধিষ্ঠির

যুধিষ্ঠির শিশুপালকে শান্ত হবার জন্য অনুরোধ করলেন কিন্তু কোনো ফল হলো না শিশুপাল তার অনুগামী রাজাদের নিয়ে যজ্ঞ পণ্ড করে দেবেন বলে হুঙ্কার দিলেন যোগ্যস্থলে হইচই শুরু হয়ে গেল কৃষ্ণ রেগে গিয়ে সুদর্শন চক্রের শিশুপাল এর মাথা কেটে ফেললেন যুধিষ্ঠিরের রাজশাহী যোগ্য নির্বিঘ্নে শেষ হলো যুধিষ্ঠিরের ধনদৌলা দেখে দুর্যোধনের খুব হিংসা হলো মামা শকুনের সঙ্গে কু পরামর্শ করতে করতে হস্তিনাপুর ফিরে এলেন শকুনি তাকে বোঝালেন পাণ্ডবদের সঙ্গে বলহু বলে পারা যাবে না ফন্দি খাটিয়ে তাদের ধন দৌলত কেড়ে নিতে হবে যুধিষ্ঠিরের পাসা খেলার শখ তাকে পাশা খেলায় ডেকে আনার ব্যবস্থা করো আমি কৌশলী পাশা খেলায় হারিয়ে দিয়ে পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে দেবো এবং তুমি ওদের ধন দৌলত রাজ্য সবকিছুর মালিক হতে পারবে মামা শকুনের পরামর্শ মতো দুর্যোধন ধৃতরাষ্ট্র কে ধরে বসলেন তিনি যুধিষ্ঠিরের সঙ্গে বাজি রেখে পাশা খেলবেন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে পাশা খেলতে নিষেধ করলেন কিন্তু শেষ পর্যন্ত দুর্যোধনের জেদাজেদিতে অনুমতি দিতে বাধ্য হলেন এবং পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ জানানোর জন্য ইন্দ্রপ্রস্থের বিদুরকে পাঠিয়ে দিলেন যুধিষ্ঠির পাশা খেলার আমন্ত্রণ গ্রহণ করলেন এবং চার ভাই দ্রৌপদী মা কুন্তিকে নিয়ে হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন পরদিন বাজি রেখে পাশা খেলা শুরু হলো দুর্জনধনের হয়ে পাশা খেলতে বসলেন শকুনি শকুনি চালাকিতে পাসা খেলায় প্রতিটি বাজিতে যুধিষ্ঠির হেরে গেলেন তার ধন দৌলত রাজ্য সবকিছু দুর্যোধনের হস্তগত হলো যুধিষ্ঠির হারেন আর তার জেল বেড়ে যায় তার বুদ্ধি শুদ্ধির লোপ পেয়ে গেল তিনি একে একে চার ভাই নিজেকে এবং শেষে দ্রৌপদীতে বাজি ধরলেন পঞ্চপান্ডবও দ্রপদি কৌরবদের দাস দাসীতে পরিনত হলেন পাশা খেলায় জিতে কৌরবদের আনন্দ আর ধরে না দুর্যোধনের হুকুমে দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজ দরবারে টেনে নিয়ে এলো তাকে দাসী বলে অনেক অপমান করলো পাণ্ডবদেরও ঠাট্টা বিদ্রুপ করলো রাজদরবারে বিদূর ছাড়া আর কেউ প্রতিবাদ করলেন না দ্রৌপদীর কান্নায় শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র দওয়া হল তিনি দুর্যোধনকে গালাগালি করে দ্রৌপদী ও পাণ্ডবদের মুক্তি দিলেন এবং তাদের রাজ্য ফিরিয়ে দিলেন

আবার পান্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ করে আনলেন যুদ্ধ বা পাশা খেলায় আমন্ত্রণ পেলে ক্ষত্রিয়দের রাখতেই হয় না রাখলে ভীতু বলে লোকে নিন্দা করে বাধ্য হয়েই যুদিষ্টীর কে আবার পাশা খেলায় বসতে হলো আজি যে হারবে সে ছাল বাকল বারো বছর বনবাসে ও এক বছর অজ্ঞাতবাসে কাটাবে শকুনি চালাকিতে যুদিষ্টীর আবার হেরে গেলেন মা কুন্থী কে হস্থিনাথপুরে কাকা বিদুরের কাছে রেখে পঞ্চপান্ডব আর দৌপদি বনবাসী গেলেন কুলপুরোহিত ধৌম গেলেন তাদের সঙ্গে পাণ্ডব এরা কাম্য বনে এসে উপস্থিত হলেন অনেক মুনিঋষি তাদের সঙ্গে দেখা করতে এলেন পাণ্ডবেরা তাদের সঙ্গে ধর্ম আলোচনা করে বেশ আনন্দে বনবাসের দিনগুলো কাটাতে লাগলেন কুলো পুরোহিত ধৌমের কথা মতো যুধিষ্ঠির সূর্য পূজা করলেন সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাকে একখানা আশ্চর্য থা থালা দিয়ে বললেন এই থালার গুনে বারো বছর তোমাদের কোনো অন্যের কষ্ট থাকবে না দ্রৌপদী যতক্ষণ না আহার করবেন ততক্ষণ এই থালার কাছে খাবার দাবার যা চাইবে সব পাবেন ফলে বনবাস জীবনে পাণ্ডবদের অন্য কষ্ট দূর হয়ে গেল কাম্য বনে বনবাসকালে কিরমির নামে এক রাক্ষস পাণ্ডবদের আক্রমণ করলো ভীমের সঙ্গে কিরমির রাক্ষসদের প্র প্রচন্ড লড়াই শুরু হলো শেষ পর্যন্ত ভীম এক আছাড়ে কিরমির রাক্ষসকে মাটিতে ফেলে দিয়ে গলা টিপে মেরে ফেললেন পাণ্ডবেরা এক বন থেকে আরেক বনে ঘুরে বেড়াতে লাগলেন একদিন রাজদীপ তাদের খোঁজ খবর নিতে বনে এসে উপস্থিত হলেন তিনি যুধিষ্টিরকে মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন শিব ইন্দ্র বরুণ প্রভৃতি দেবতাদের কাছ থেকে দিব্য অস্ত্র লাভের জন্য অর্জুনকে তপস্যা পাঠিয়ে দাও ওই সব অস্ত্রলাভ করলে তোমরা খুব সহজে কৌরবদের হারিয়ে দিতে পারবে ব্যাসদেব পান্ডবদের আশির্বাদ করলেন চলে গেলেন যুধিষ্টিরের নির্দেশে অর্জুন দেবতাদের কাছ থেকে দিব্য অস্ত্র লাভের জন্য হিমালয়ে তপস্যা করতে গেলেন অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র তাকে শিবের কাছে পাঠিয়ে দিলেন শিব অর্জুনকে পরীক্ষা করবার জন্য কিরাতের ছদ্মবেশে আক্রমণ করলেন দুজনের তুমুল লড়াই হল অর্জুনের বিরত্বে মুগ্ধ হয়ে শিব নিজবেশে ধারণ করে তাকে আশির্বাদ করলেন এবং পশুপাত নামে এক ভয়ংকর এক অস্ত্র দান করলেন তারপর অর্জুন স্বর্গপুরীতে গিয়ে উপস্থিত হলেন সেখানে ইন্দ্র বরুণ জম প্রভৃতি দেবতাদের সন্তুষ্ট করে নানারকম যুদ্ধবিদ্যা শিখলেন বহু দিব্য অস্ত্র লাভ করলেন গন্ধর্ব রাজ চিত্রসেনের সঙ্গে তার বন্ধুত্ব হল তার কাছ থেকে তিনি নাচ গান ইত্যাদি শিখে নিলেন পরবর্তীকালে অজ্ঞাতবাসের সময় এই বিদ্যা অর্জুনের খুব কাজে লেগেছিল পাঁচবছর স্বর্গরাজ্যে কাটিয়ে অর্জুন কাম্মুক বনে ভাইদের কাছে ফিরে গেলেন দেখতে দেখতে দশটি বছর কেটে গেল পান্ডবেরা ঘুরতে ঘুরতে দৈত্য বনে এসে উপস্থিত হলেন দুষ্ট মন দুর্যোধন পান্ডবদের দুঃক্ষ টা কষ্টটা নিজের চোখে দেখবার জন্য মহাবুদ্ধিতে দলবল নিয়ে দৈত্য বনে এসে উপস্থিত হলেন অর্জুনের বন্ধু গন্ধর্ব রাজ চিত্রসেন ও তখন ওই বনের সদলবলে বেড়াতে এসেছিলেন চিত্রসেন দুর্যোধন কে অন্য কোথাও নিয়ে গিয়ে আমদ প্রমোদ করতে বললেন এই নিয়ে কথা কাটাকাটি শেষে দুদলের মধ্যে যুদ্ধ বেধে গেলো কর্ণ পালিয়ে প্রান বাঁচালেন কৌরব ভাইয়েরা তাদের রানিরা চিত্রসেনের হাতে চিত্রসেনের হাতে বন্দি হলেন কৌরবদের দুর্দশার কথা শুনে ধর্মপ্রান যুধিষ্টির ভীম অর্জুন নকুল সহদেব কে তাদের উদ্ধারের জন্য পাঠালেন শেষ পর্যন্ত যুধিষ্টিরের অনুরোধে চিত্রসেন কৌরবদের মুক্তি দিলেন পান্ডবদের বীরত্ব ও উদারতায় মুগ্ধ হয়ে কৌরব রা তাদের প্রসংশা করলেন যুধিষ্টির দুর্যোধন কে সৎপথে চলার উপদেশ দিয়ে বিদায় দিলেন অপমানিত দুর্যোধন মাথা নিচু করে হস্তিনাপুরে ফিরে গেলেন একদিন পঞ্চপান্ডব কুল পুরহিত ধুমে অনুমতি নিয়ে দ্রৌপদী কে আশ্রমে রেখে মৃগয়া করতে গেলেন এমন সময় দুর্যোধনের ভগ্নিপতী জয়দ্রত এসে দ্রৌপদীকে জোর করে রথে তুলে নিয়ে পালিয়ে গেলেন ধুম ও জয়দ্রত কে অভিশাপ দিতে দিতে তার রথের পেছনে ছুটলেন পান্ডবেরা মৃগয়া থেকে ফিরে এসে এক আশ্রম বালিকার কাছে সব শুনলেন তখন তারা রথ নিয়ে ছুটলেন জয়দ্রতকে ধরার জন্য পান্ডবদের আসতে দেখে দুরাত্মা জয়দ্রত দ্রৌপদীকে মাটিতে নামিয়ে পালাবার চেষ্টাকরলেন ভীম অর্জুন পিছনে ধাওয়া করে তাকে ধরে ফেললেন তারপর ভীম জয়দ্রত কে উত্তম মধ্যম দিয়ে দৌপদীর পায়ের কাছে এনে ফেলে দিলেন জয়দ্রতের দুরবস্থা দেখে যুধিষ্টিরের মায়া হল তিনি তাকে ছেড়ে দিতে বললেন ভীম তার মাথা নেড়া করে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন পান্ডবদের বনবাসে বারো বছর শেষ হয়ে গেল এখন একটি বছর তাদের অজ্ঞাত বাসে থাকতে হবে তারা আশ্রমের মুনিঋষি দের কাছ থেকে বিদায় নিয়ে কুল পুরহিত ধুমের সঙ্গে অজ্ঞাতবাসের জন্য যাত্রা করলেন কাম্যক বন থেকে বেশ কিছুটা দূরে এক নির্জন স্থানে পান্ডবেরা উপস্থিত হলেন অজ্ঞাত বাস বনবাস থেকেও কঠিন এই এক বছর পরিচয় গোপন করে থাকতে হবে কেউ চিনতে পারলেই বিপদ আবার বারো বছর বনবাসে কাটাতে হবে কোথায় কিভাবে তারা ছদ্মবেশে থাকবেন সে বিষয়ে নিজেদের মধ্যে পান্ডবেরা পরামর্শ ্করতে বসলেন ঠিক হল অজ্ঞাতবাসের বছর টা মৎসদেশে বিরাটের রাজ্যে কাটাবেন যুধিষ্টির বললেন রাজা বিরাট বলবান ও ধার্মিক ব্যাক্তি তিনি আমাদের রক্ষা করতে পারবেন আমরা এক বছর বিরাট নগরে তার কর্মচারী হয়ে থাকব সকলেই তার মত সমর্থন করলেন যুধিষ্টির কুল পুরহিত ধৌম কে ধ্রুপ ও ধ্রুপদ রাজার গৃহে পাঠিয়ে দিলেন এবং সারথী ইন্দ্র সেন কে অশ্যরথ আর দাসদাসী সহ দ্বারকায় গিয়ে থাকতে বললেন পান্ডবেরা মলিন বেশ ভূষা পরে দূর্গম পর্বত আর নির্জন বনের ভিতর দিয়ে গোপনে বিরাট রাজ্যে এসে উপস্থিত হলেন বিরাট নগরের কাছাকাছি এসে তারা অস্ত্র সস্ত্র শসানের কাছে পাহাড়ের মাথায় একটা প্রকান্ড সমীগাছের ডালে পাতার আড়ালে লুকিয়ে রাখলেন প্রথমে যুধিষ্টির ছদ্মবেশে বিরাট রাজার সভায় এসে বললেন মহারাজ আমি ব্রাহ্মন আমার নাম কঙ্ক যুধিষ্টিরের সভায় ছিলাম আমি ভালো পাশা খেলতেও পারি বিরাট খুশি হয়ে তাকে রাজসভায় চাকরী দিলেন পরদিন ভীম হাতা খুন্তি হাতে পাচক ঠাকুরের বেশে রাজসভায় এসে বললেন মহারাজ আমার ্নাম বল্লব ভালো রাধতে পারি অবসর সময়ে মল্যযুদ্ধ দেখিয়ে আপনাকে আনন্দ দিতেও পারব রাজা তাকে রান্না ঘরের প্রধান পাচক নিযুক্ত করলেন

বাধতে ও চুল বাঁধতে পারি আমাকে দাসী নিযুক্ত করুন রানী সুদেশ্না খুশি হয়ে তাকে দাসী নিযুক্ত করলেন তার পর সহদেব রাজ দরবারে এসে বললেন মহারাজ আমার নাম তন্ত্রিপাল আমি উনি গোপালনে দক্ষ গরুর রোগ ব্যাধি ও সারাতে পারি আমাকে আপনার গোশালায় নিযুক্ত করুন রাজা বিরাট গুপবেশি সহদেব কে তার গোশালার ভার দিলেন

আমরা এখন আলোচনা করব cyber নিরাপত্তা সম্পর্কে cyber নিরাপত্তা কী cyber নিরাপত্তা হল internet সংযুক্ত system যেমন hardware software এবং cyber হুমকি থেকে data র সুরক্ষা data center এবং অন্যান্য computerized system এ অনুমোদিত access থেকে রক্ষা করার জন্য ব্যক্তি এবং উদ্যোগগুলি অনুশীলনটি ব্যবহার করে একটি শক্তিশালী cyber নিরাপত্তা কৌশল একটি সংস্থার বা ব্যবহারকারীর system এবং সংবেদনশীল data access পরিবর্তন মুছে ফেলা ধ্বংস করা প্রতিরোধ করে সঞ্চালন বা চাঁদাবাজির জন্য design করা দূষিত আক্রমণের বিরুদ্ধে একটি ভাল নিরাপত্তা ভঙ্গি প্রদান করতে

device এবং program এর ক্রমবর্ধমান সংখ্যার সাথে সাথে data র বর্ধিত প্রলয় যার বেশিরভাগে সংবেদনশীল বা গোপনীয় cyber নিরাপত্তার গুরুত্ব বাড়ছে cyber আক্রমণকারী এবং আক্রমণের কৌশলগুলির ক্রমবর্ধমান পরিমাণ এবং পরিশীলতা সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে cyber নিরাপত্তার উপাদানগুলি কী এবং এটি কীভাবে কাজ করে cyber security shield কে বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে যার সম্বন্ধীয় একটি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 এই বিভাগে নিম্নলিখিত গুলি অন্তর্ভুক্ত application নিরাপত্তা তথ্য বা data নিরাপত্তা network নিরাপত্তা

অবকাঠামো নিরাপত্তা শারীরিক নিরাপত্তা শেষ ব্যবহারকারী শিক্ষা একটি ক্রমবর্ধমান হুমকির landscape এ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 বৃহত্তর পরিচিত হুমকিগুলোর বিরুদ্ধে system গুলিকে রক্ষা করার জন্য সংস্থানগুলি নিবেদিত ছিল যদিও কম পরিচিত হুমকিগুলি সুরক্ষিত ছিল না এটি আর যথেষ্ট কৌশল নয় পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকির সাথে তাল মিলিয়ে চলতে আরও সক্রিয় এবং অভিযোজিত পদ্ধতির প্রয়োজন বেশ কয়েকটি নেতৃস্থানীয় cyber নিরাপত্তা পরামর্শকারী সংস্থা নির্দেশিকার প্রদান করে উদাহরণস্বরূপ national institute of standards and technology NIST পরিচিত এবং অজানা হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য একটি ঝুঁকি মূল্যায়ন কাঠামোর অংশ হিসাবে অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবহার করে real time মূল্যায়ন গ্রহণের সুপারিশ করে cyber নিরাপত্তার সুবিধা কী?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 সম্মতি ব্যবসার ধারাবাহিকতা বিকাশকারী অংশীদার গ্রাহক stock holder এবং কর্মচারীদের জন্য উন্নত company র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 কে কী সেগুলি নতুন প্রযুক্তি নিরাপত্তা প্রবণতা এবং হুমকি বুদ্ধিমত্তার সাথে তাল মিলিয়ে চলা একটি challenging কাজ cyber হুমকি থেকে তথ্য এবং অন্যান্য সম্পদ রক্ষা করতে এটি প্রয়োজনীয় যা অনেকগুলি রূপ নেয় cyber হুমকির প্রকারের মধ্যে রয়েছে malware হল এক ধরনের ক্ষতিকারক software যাতে যে কোনও file বা program ব্যবহার করে computer ব্যবহারকারীর ক্ষতি করা যায় বিভিন্ন ধরনের malware এর মধ্যে রয়েছে যেমন warn virus trojan এবং ransomware হল অন্য ধরনের malware যাতে আক্রমণকারী শিকারের computer system file গুলিকে lock করে সাধারণত encryption এর মাধ্যমে এবং decreat ও unlock করার জন্য অর্থ প্রদানের দাবি করে সামাজিক প্রকৌশল একটি আক্রমণ যা মানুষের মিথষ্ক্রিয়ার উপর নির্ভর করে এটি সাধারণত সুরক্ষিত সংবেদনশীল৷ তথ্য পেতে ব্যবহারকারীদের নিরাপত্তা পদ্ধতির ভঙ্গ করতে প্ররোচিত করে fishing হল সামাজিক প্রকৌশলের একটি রূপ যেখানে প্রতারণামূলক email বা text message পাঠানো হয় যা দেখে মনে হয় তাঁরা সম্মানিত বা পরিচিত উৎস থেকে এসেছে প্রায়শই এলোমেলো আক্রমণ এই বার্তাগুলির উদ্দেশ্য credit card বা login তথ্যের মতো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 বা ব্যবসাকে লক্ষ্য করে অভ্যন্তরীণ হুমকি হল নিরাপত্তা লঙ্ঘন বা মানুষের দ্বারা ক্ষতি

deny all of service আক্রমণ হল সেইগুলি যেখানে একাধিক system একটি target system এ traffic ব্যবহৃত করে যেমন একটি cyber website বা অন্যান্য network resource বার্তা সংযোগের অনুরোধ বা packet এর সাথে লক্ষ্যকে প্লাবিত করেন আক্রমণকারীরা system কে ধীর করে দিতে পারে বা এটিকে বিপর্যস্ত করতে পারে এটি ব্যবহার করা থেকে বৈধ traffic প্রতিরোধ করতে পারে advanced persistent threat APT হল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

data চুরি করার লক্ষ্যে একটি বর্ধিত সময়ের জন্য সনাক্ত করা হয় না man in the middle আক্রমণ হল stealth আক্রমণ যেখানে একজন আক্রমণকারী দুই পক্ষের মধ্যে বার্তাগুলিকে আটকায় এবং relay করে যারা

drive by download আক্রমণ শোষণ kit malvertising fishing শংসাপত্র stuffing আক্রমণ cross site scripting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 শীর্ষ cyber নিরাপত্তার challenge কি কি hacker দেরদ্বারা data হারানো গোপনীয়তা ঝুঁকি ব্যবস্থাপনা এবং সবার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 অতিরিক্তভাবে আক্রমণের জন্য বর্ধিত entry point যেমন internet of thingsI IOT এর আবির্ভাব এবং ক্রমবর্ধমান আক্রমণের পৃষ্ঠ network এবং device গুলিকে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা বাড়িয়ে তোলে